হেথায় একটা লোক দাড়ায়ে আছেলোকটো পকেট-এ হাত ভরে নিয়ে দাড়ায়ে আছেলোকটো জ্যাকেট পরে আছে আর জিন্স পরে আছে জুতো পরে আছে।

এই সিন তাই একটা জিম আছে জিম টা কটা লোক জিম করছে আর আপনার এক্সারসাইজ করছে আর নানারকম সমান গ্যাজেট রাখা আছে।

এই সিন -টায় একটা বিবাহর মণ্ডপের থেকে মণ্ডপ বিবাহের মণ্ডপের কত ল্যাডিস জেন্স সবাই আওয়া যাওয়া করছে টেবিল কুরসী লাগা আছে খাবারদাবার--

গেট টা উহাদের রুম এর গেট টা সিসার আছে ধারে একটা গ্রিল গেট লাগা আছে।

এইখানেতে একটা ঘর বনছে ঘর টো অনেক মতন ঘর আছে ঘর বোনে স্টার্ট হয়েছে পিলার গোড়া আছে পিলার -তে দাড়াইছে ।

হারা রঙের পেইন্টিং করা আছে ওইখানে আর ইটা ই পথরসভা রাখা আছে ধেইরে ধেইরে দূরে দূরে ।

হা মে কত লোক সাইকেল এ আছে পায়দল এ আছে ধারে ধারে গাছ ব্রিচ আছে।

উহঃ ডেকোরেশন করা আছে এ.টি.এম. টো এ.টি.এম. তো।

বড় বড় গাছ ব্রিক্স আছে ওইখানে হারা ভরা সিন -টা দেখাচ্ছে আর ওই আ-আওয়া যাওয়ার করবার জন্যে রাস্তা বানা আছে ওইখানতে ।

প্রণাম পাতি করছে ওইখানে একটা কাউন্টার বানা আছে সবাইকে দেখতে আহ অনেক মতন সুন্দর লাগছে।

ঐখানে-র-অ-গ কত গাড়ি আওয়া যাওয়া করছে।

এও দুটো বাইক দারা আছে এখানে লোক আওয়া যাওয়া করছে ক্যানারা ব্যাঙ্ক টাও উম ব্লু রঙের পেইন্ট করা আছে।

এই সিন্ টায় একটা বুক ষ্টল এর ভান্ডারের সিন্ থাকে ঐখানে উম কত লোক আওয়া যাওয়া করছে। পুস্তকে কিতাবের পুস্তকের--

রং টা নানারঙের আছে ওইখানে অন অনেক মতন সুন্দর কালার এর পুস্তক রাখা আছে সবাইকে দেখতে।

হা ওপরে একটা উমম কোনো একটা ব্ব্ব ফ্যান দেখাচ্ছে দুতিনটা লোক আছে তিনটে লোক আপস মে।

আছে এই সামনেতে একটা হোটেল আছে হোটেল -এর বাইরে অ্যা কুরসী চেয়ার সবাই লাগা আছে।

এতে একটা বৱ তাম্বু ননন তাম্বুর তিনভাগ তাম্বু আছে প্লেগ্রাউন্ড আৱৰ উমমম এর গ্রাউন্ড -এর বিচ -এ বিচ -এ।

সিনটা দেখতে লাগছে মেডিক্যাল -এর আছে ওইখানে অ উম-ম শান্ত মাহল আছে সামনেতে একটা হস হরলিক্স -এর ডাব্বা রাখা আছে ।

এতে কি আ লাল রঙের কিছু-উ-উ সামান মেশিন রাখা আছে এখানে-এ একটা ঘর আছে ঘরের বাইরে একটা পুলকটা গাড়া আছে পুলকটার ওপরে --

নানারকমের লাইট লাগা আছে ঐখানে ক লেডিস জেন্টস সবাই থাকে আর-বে--

এতে একটা ড্যাম আছে ড্যাম তে ড্যাম এর উপরে ড্যাম এর ধারে মমমম বোট লাগা আছে দুটা বোট লাগা আছে ধারে ধারে গাছ ব্রিচ লাগা আছে।

লাইট লাগা আছে এই সিন তো সাঁঝ কালের সিন । এ ধারে ধারে গায়ে বিল্ডিং বড় বড় বিল্ডিং ।

জলটা দেখাচ্ছে ও এ এই সিন টা শান্ত মাহল মহলের সিন থাকে।

ইটা ওধারে বিল্ডিং -ও আছে বিল্ডিং টো একটা কিডজি লেখা আছে।

আর এব ঐখানে যে দ গাছবিরিচ আছে গাছ সবাই হারাভরা সিন দেখাচ্ছে সামনে তো একটা বিল্ডিং তে সাদা রঙের প্যান্টিং আছে ।

এইখানে স্লাইডিং লাগা আছে সিঁড়িস্লাই স্লাইডিং তে সিঁড়ি সিঁড়ি তে চড়ে নিয়ে স্লাইডিং করবার জন্যে লাগা আছে এইখানে।

আবার যাবার করবার জন্য রাস্তা আছে রাস্তাতে রেড কার্পেট বিছা আছে ঐখানে এ- এ আবার যাবার করবার জন্যে।